চিঁড়ি ওঠার রং হলো গিয়ে লাল আর সাদা।

দুইটা মানুষ আসে একটা রুমের ভিতরে।

স্কুটিটার রঙ হল গিয়া সাদা রঙ বাইকের রঙ লাল আর সামনের বাইকের রঙ কালা।

আরও ফেজান মানুষ বয়ে রয়েসে।

বদরপুর বাইরে প্যাম্পার্স আসে আর একটা স্ট্যান্ডের মতো উপরে ফোটো রাখা।

পেছনের দুকানের নাম হইল প্রয়োজনী ইলেক্ট্রনিক্স ।

পুঠি মাস শীলও মাস আরো বিভিন্ ধরনের মাস আসে আর ব্যাজার মানুষ কিনতে আসে।

বেজার সোট সোট সাত্র সাত্রীরাও আসে।

এখানে একটা বড়ো বিল্ডিং --

বাইরে গণেশ ঠাকুরের ফটো আসে আর রাধা কৃষ্ণ ঠাকুরের ফটো আসে।